এখানে বিভিন্ন জায়গা থেহে বিভিন্ন জায়গা থেকে অ্যা মানুষ গ্যাহ গিয়ে এই বুদ্ধমন্দির উম দেখতে যান।

ডাকবাংলাটি এ চতুস চতুর্দিকে এ্যা এ্যা প্রাকৃতিক সৌন্দর্যে অফুরন্ত দেখতে খুবই সুন্দর।

টব সাধারণত এটা টপের দোকান বোল্লিট ফুলের টপের দোকান বললেই হয় এখানে।

এটা লাইব্রেরী লাইব্রেরীর মধ্যে বিভিন্ন ধরনের আ-খাতা কলম এবং অন্য অন্যান্য বিভিন্ন জিনিস পাওয়া যায়।

এই লাইব্রেরি -টি লাইব্রেরি -এর মতনই দেখতে অ্যা বিভিন্ন তাক আছে এটার মধ্যে আরো কি কি দেখা যায়।

ঘরটির ভিতরে ভিতরের আ ছবি দেখতে পাচ্ছি।

অ্যা দেখতে খুবই সুন্দর একটি ঘরের সামনের দিকে অ্যা প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছ দেখা যায়।

এখানে এ বিনা পয়সায় অ্যা-ঔষধ এবং শরীল চেকআপ হা-করা যায়।